লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি সাবফর্ম তৈরী করা যায়
এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
আমরা এই বিষয়টি আলোচনা করব160 আমরা কিভাবে সকল সদস্যদের তালিকা দেখতে পাবো160
এবং প্রতিটি সদস্যর জন্য কিভাবে আমরা সেইসব বইগুলিকে দেখতে পাবো যেগুলি সদস্যরা ফেরত দেননি
একটি উপায় হল একটি ফর্ম তৈরি করা যেটি গ্রন্থাগারের সব সদস্যদের তালিকাভুক্ত করবে এবং তারপর তার নীচে একটি ফরম তৈরি করা যা সেসব বইগুলিকে তালিকাভুক্ত করবে যা সদস্যদের দ্বারা ফেরত হয়নি
একবার এই ফর্মটি নির্মান হয়ে যাবার পর আমরা ফর্মটি পরিবর্তন ও করতে পারবো
উদাহরণস্বরূপ একজন সদস্য যখন বই ফেরৎ দেবেন তখন আপনি সেই তথ্য পরিবর্তন করতে পারবেন
যে ফর্মটি আমরা তৈরী করতে চলেছি তার একটি নমুনা এখানে দেখা যাচ্ছে
লক্ষ্য করুন এটির নীচে একটি সাবফর্ম দেখা যাচ্ছে
আমাদের লাইব্রেরী ডাটাবেস খোলা যাক
আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা বুকস ইশ্যুড টো মেম্বার্স প্রশ্নটি তৈরী করেছিলাম
এখন আমরা নতুন ফর্ম তৈরি করার জন্য এই প্রশ্ন এবং মেম্বার্স টেবিলটি ব্যবহার করব
এখন প্রশ্নের নামের উপর ডান ক্লিক করে প্রশ্নটি প্রতিলিপি করুন এবং তারপর পেস্ট ক্লিক করুন
প্রশ্নের নামের জন্য পপআপ উইন্ডোর মধ্যে একটি নতুন নাম লেখা যাক বুকস নট রিটার্নড
এবার বুকস নট রিটার্নড প্রশ্ন টিকে সম্পাদনা করার জন্য খুলুন
ক্যোয়ারী ডিজাইন উইন্ডোতে একটি বৈশিষ্ট্য যোগ করা যাক যাতে শুধুমাত্র সেই বইগুলি কে দেখা যাবে যেগুলি ফেরত দেওয়া হইনি
এরজন্য চেকডিন এর শর্তাবলীর কলামে সমানচিহ্ন ০ লেখা যাক
এন্টার টিপুন
এখন এই প্রশ্ন টি সংরক্ষণ করুন এবং উইন্ডোটি বন্ধ করে দিন
প্রধান বেস উইন্ডোর মধ্যে বাম প্যানেলের ফরমস আইকনের উপর ক্লিক করা যাক
এবং তারপর উসে উইজার্ড টো ক্রিয়েট ফর্ম বিকল্প টি ক্লিক করুন
এখন আমরা আমাদের পরিচিত ফরম উইজার্ড দেখতে পাচ্ছি
আমাদের ফর্ম তৈরি করতে বামদিকের ৮ টি ধাপ সম্পূর্ণ করা যাক
প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন Table মেম্বার্স নির্বাচন করুন
তারপর সব ক্ষেত্রগুলি বাম থেকে ডান পাশে সরিয়ে নিয়ে যান
এবং তারপর নেক্সট বোতামে ক্লিক করুন
আমরা দ্বিতীয় ধাপে আছি
একটি সাবফর্ম নির্মান করা
এখানে এড সাবফর্ম চেকবক্স টিতে টিক চিহ্ন দেওয়া যাক সাবফর্ম বেসড ওন ম্যানুয়াল সিলেকশন ওএফ ফিল্ডস বিকল্পের উপর ক্লিক করুন
তৃতীয় ধাপে যাওয়া যাক
সাবফর্ম ক্ষেত্র যোগ করা
এখানে আমরা আমাদের নতুন প্রশ্নটিকে ব্যবহার করবো যেটি মাত্র কয়েক মিনিট আগে তৈরী করা হয়েছে
তাই টেবলস ওর কোয়েরিস ড্রপডাউন থেকে নির্বাচন করুন Query বুকস নট রিটার্নড
এবার নির্বাচিত ক্ষেত্রগুলিকে বাম থেকে ডানপাশে নিয়ে যান ঠিক যেমনভাবে পর্দায় দেখানো রয়েছে
ল্টপাউসেগ্ট নেক্সট ক্লিক করুন
চতুর্থ ধাপ
যোগদানকারী ক্ষেত্র নির্বাচন করা
উপরের দুটি ড্রপ ডাউন থেকে মেম্বেরিড ক্ষেত্রটি নির্বাচন করুন কারণ একমাত্র এই ক্ষেত্র টিই দুটি টেবিলকে যুক্ত করেছে
নেক্সট বোতামে ক্লিক করুন
পঞ্চম ধাপ
নিয়ন্ত্রক গুলি সাজানো
এখানে আমরা তৃতীয় বিকল্প নির্বাচন করবো
প্রধান ফর্ম এবং সাবফর্ম উভয়ের জন্যই তথ্য পৃষ্ঠা নির্বাচন করা হল
এবং নেক্সট ক্লিক করা হল
ষষ্ঠ ধাপ
তথ্য ঢোকানোর পদ্ধতি নির্দিষ্ট করা
এখানে আমরা কোনো পরিবর্তন করবো না
নেক্সট ক্লিক করুন
সপ্তম ধাপ
শৈলী প্রয়োগ করা
আমাদের ফর্ম এ পটভূমি হিসেবে ধুসর রং নির্বাচন করা যাক
এবার সর্বশেষ ধাপে যান
অষ্টম ধাপ
নামকরণ করা
এখানে আমাদের ফরমের একটি বর্ণনামূলক নাম লেখা যাক মেম্বার্স ভো নীড টো রিটার্ন বুকস এবং মডিফাই ফর্ম বিকল্পর উপর ক্লিক করা যাক কারণ আমরা আরো কিছু পরিবর্তন করতে চলেছি
এখন ফিনিশ বোতামে ক্লিক করুন
দেখুন এখন এই ফর্ম ডিসাইন উইন্ডোতে দুটি তথ্য এলাকা টেবিলের আকারে দেখা যাচ্ছে
উপরেরটিকে বলা হয় ফর্ম এবং নিচেরটিকে বলা হয় সাবফর্ম
এখন আমাদের ফর্ম এর উপরে একটি নতুন লেবেল যোগ করা যাক
ফর্ম নিয়ন্ত্রক টুলবারের লেবেল আইকনের উপর ক্লিক করুন এবং সেটিকে ফর্ম এ টেনে নিয়ে আসুন
লেবেলের উপর ডাবল ক্লিক করে সেটির বৈশিষ্ট্য তে যান
এখানে লেবেলের সাপেক্ষে লিখুন মেম্বার্স ওএফ থে লাইব্রেরি এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল মোটা এবং আকার 12 করুনltpausegt একইভাবে পর্দায় যেমন দেখা যাচ্ছে সেভাবে আমাদের সাবফর্ম এর উপরে একটি দ্বিতীয় লেবেল যোগ করুন
এবং এটির নাম দিন লিস্ট ওএফ বুকস টো বে রিটার্নড বাই থে মেম্বার
ল্টপাউসেগ্ট এরপর আমাদের ফর্ম এর দৈর্ঘ্য সংকুচিত করা যাক ঠিক যেমন পর্দায় দেখানো আছে
এবং এখানে নাম ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাক
ল্টপাউসেগ্ট এখানে ফন্ট পরিবর্তন করে এরিয়াল মোটা এবং আকার ৮ করা যাক
এখানে পটভূমির রঙ পরিবর্তন করে ফর্ম এর জন্য সাদা এবং সাবফর্ম এর জন্য নীল ৮ করুন
ল্টপাউসেগ্ট এরপরে মেম্বেরিড কলাম টিকে আড়াল করতে ডান ক্লিক করুন এবং হাইড কলাম্ন বিকল্পটি নির্বাচন করুন
ঠিক আছে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে
তাই আমাদের ফর্মটি সংরক্ষণ করে নেওয়া যাক এবং সেটিকে পরীক্ষা করে দেখা যাক
প্রধান বেস উইন্ডোর মধ্যে মেম্বার্স ভো নীড টো রিটার্ন বুকস ফর্ম এ ডবল ক্লিক করে সেটিকে খুলুন
এই হল ফর্ম
উপর বা নিচ নির্দেশক তীর কী গুলি ব্যবহার করে সদস্যদের তালিকাটি সম্পূর্ণ দেখা যেতে পারে
অথবা বিভিন্ন সদস্যদের নাম এর উপর ক্লিক করতে পারেন
দেখুন ক্লিক করলেই নিচের সাব ফর্মটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তিনি যে বইটি ফেরত দেননি সেটিকে দেখা যাচ্ছে
সাবফর্ম এ যেকোনো একটি রেকর্ড নির্বাচন করুন
এবং অ্যাকচুয়াল রিটার্ন দাতে ক্ষেত্রে ১২৭১১ লিখুন এবার চেকডিন ক্ষেত্র তে টিক দিন
এন্টার টিপুন
নীচের ফরম ন্যাভিগেশন টুলবার এ রিফ্রেশ আইকনের উপর ক্লিক করে আমাদের ফর্মটিকে এখন পরিবর্তন করে নিন
দেখুন যে রেকর্ড টি আমরা সম্পাদনা করেছি সেটি এখানে আর তালিকাভুক্ত নেই
অর্থাত সেই বইটি ফেরত বা চেক ইন করা হয়ে গেছে
সুতরাং এটি হল আমাদের ফর্ম যাতে একটি সাবফর্ম রয়েছে
এই লিব্রিঅফিস বেস এ সাবফর্মস তৈরী করার উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি সাবফরম তৈরী করা যায়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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়